একটা অজন্তা ডেয়ারি -এর দোকান দেখা যাচ্ছে। সামনে একটি ছেলে ইয়েলো কালার -এর শার্ট পরে আছে।

কিছু জানলা রয়েছে কিছু দরজা দেখা যাচ্ছে। তার এক পাশে সবুজ গাছ রয়েছে। সামনে একটি।

ফাঁকা জায়গা রয়েছে এই সাইডে কিছু ছোট ছোট ঘর দেখা যাচ্ছে।

একটা ওয়াটার পার্ক দেখা যাচ্ছে যেখানে একটা স্লিপ টাইপের দেখা যাচ্ছে। এই ওয়াটার পার্কের ।

একটা বাড়ি দেখা যাচ্ছে যেটার পুরো হোয়াইট কালারের । তার সামনে একটি গাছ রয়েছে।

সামনে একটি হসপিটাল দেখা যাচ্ছে যার।

ওপরে বাড়ির কনস্ট্রাকশন চলছে। প্রচুর বাঁশ দেখা যাচ্ছে। জানলা দরজাও দেখা যাচ্ছে।

এইখানে গ্রামের ভদ্রমহিলারা কিছু পুজোতে এসেছেন। তারা তাদের ঘোমটা সম্পূর্ণ ঢেকে রয়েছেন।

সামনে একটি মন্দির দেখা যাচ্ছে। যেটির সামনে অনেকগুলি সিঁড়ি --

একটি জায়গা দেখা যাচ্ছে যেখানে একটি পিজ্জার ছবি দেওয়া আছে। এইপাশে কিছু বেলুন --

একটি জলাশয় দেখা যাচ্ছে যেটি সম্পূর্ণ ফাঁকা। দূরে সূর্যের আবহাওয়া দেখা যাচ্ছে।

সূর্যের সম্পূর্ণ রূপে অস্ত যাচ্ছে। আর দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে।

এই পাঁচিল দিয়ে বিল্ডিংটি ঘেরা। সেটি একটি হোয়াইট কালারের পাঁচিল।

যে যার ওপর প্রান্তে সূর্য অস্ত গেছে। এই পাশে একটি অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে। একটি রাস্তা দেখা যাচ্ছে।

বরফের ওপরে এক্টিভিটি করছে। চারিদিকে সুদূর বরফ বিসতৃত কিছু।

একজন তার নৃত্য পরিবেশন করছে। তার হাতে আলতা পরানো রয়েছে। পায়ে আলতা পরানো রয়েছে।

আঃ জলাধার রয়েছে। তার পাশে প্রচুর নুড়ি পাথর রয়েছে। কিছু সবুজ গাছপালা দেখা যাচ্ছে অনেক দূরে।

কিছুটা মুখটা হাসি হাসি করে তাকিয়ে রয়েছে। তার গলায় একটি চেইন রয়েছে।

দুজনেই সামনের দিকে দিকে তাকিয়ে আছে। দূরে কিছু গাছের ছায়া দেখা যাচ্ছে।

এইখানে নীল -এর কিছু ডেস্ক দেখা যাচ্ছে। কারেন্ট -এর প্লাগ দেখা যাচ্ছে। চেয়ার দেখা যাচ্ছে স্টিল কালার -এর।

ওপরে কিছু সাটার রয়েছে। দুটি জলের লাল রঙের বোতল দেখা যাচ্ছে। হোয়াইট কালারের বোতল রয়েছে। ফ্যান দেখ --